সুদুরে একটি সাদা রংয়ের বড় বাড়িকে আমরা দেখতে পাচ্ছি এবং মাঠের এক প্রান্তে একটি গাড়ি দাঁড়িয়ে আ--

এই ছবিটিতে আমরা কতগুলি ফল দেখতে পাচ্ছি যেগুলি সবই একটি র‍্যাকের উপর সাজানো আছে।

এই ছবিটিতে একটি মাঠের উপরে তিনটি ক্রিকেট খেলার স্টিক দেখতে পাচ্ছি তিনটে স্টিক দু দিকে লাগানো আছে ।

এখানে লাল রঙের উপরে লেখা আছে দীপক বুক ডিস্ট্রিবিউটরস ।